এখানে আমি দেখতে পাচ্ছি কিছু দোকান.

এখানে আমি অনেকগুলি ড্রাম্পবেল দেখতে পাচ্ছি.

অনেকগুলো গাছপালা রয়েছে এখানে দেখতে পারছি কিছু ফিলার -এর উপরে টব রাখা আছে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি একটি রাস্তাও আছে।

একটি যথাযথ একটি সাউন্ড শোরুম এখানে অনেকগুলি বক্স দেখা যাচ্ছে উপরে।

এবং রাস্তার সাইডে ওয়াল আছে.

এখানে আমি একজন ব্যক্তির পাও ভেঙেছে দেখতে পাচ্ছি এবং ব্যক্তির পায়ে একটি মোজা আছে।

এবং একজন লোক বাইক চালাচ্ছে দেখছি .

আর সাথে পেট্রোল পাম্প আর বাসের সামনে .]

এক জায়গায় এখানে দুজন মহিলাও বসে আছে .

একজন মহিলা ফোনে কথা বলছে দেখতে পাচ্ছি একজন এর একজন মাছ বিক্রেতা মাছ বেঁচছে.

এখানে অনেকগুলো ট্যাটুর ছবিও রয়েছে এবং সাথে অনেকগুলো সুটকেচ রয়েছে .

একটি অনেকগুলো মানুষও দেখতে পাচ্ছি একটি ব্রিজ দেখতে পাচ্ছি একটি চাটের দোকানও দেখতে পাচ্ছি .

সাথে মেন রুড দেখা যাচ্ছে এবং কারেন্টের -এর অনেকগুলো তার দেখা যাচ্ছে একটি গাছও দেখা যাচ্ছে বিতরে কিছু মানুষ রয়েছে।

এখানে একটি ঘরও দেখতে পাচ্ছি বড়ো ঘরটার সামনেই দুটো কাপড় লাগানো আছে এবং .

এখানে আমি একটি খালি জাগা দেখতে পাচ্ছি এবং কিছু পাথর পড়ে আছে দুইটি সাইন বোর্ড দেখতে পাচ্ছি .]

এখানে অনেক কিছু জিমের এখানে ডাম্বেল রয়েছে।

এবং সাইড -এ বাটিতে খাওয়ার দেওয়া আছে এবং পাখিরা কিছ-একটি পাইপ -এর উপর দাঁড়িয়ে আছে।

কেকগুলির উপর ফুলটুল আঁকানো আছে.

এখানে তিনজন ছেলে দাঁড়িয়ে আছে তিনটে চেয়ারও খালি আছে দেখতে পাচ্ছি.

এবং স্কুটি বাইক চড়ছে এবং সাইডে কতগুলো অটো দেখতে পাচ্ছি.

এখানে আমি একটি দোকান দেখতে পাচ্ছি দোকানের সামনে একটা লাইট ঝোলানো আছে।

শ্যাম্পু এগুলি দেখতে পাচ্ছি আমি.

এবং একটি টেবিল -ও দেখতে পাচ্ছি আমি।

এখানে আমি একটি স্কুল গেটের সাইন বোর্ড দেখতে পাচ্ছি .

এবং সাইডে অনেক গাছগুছ অনেক সুন্দর লাগছে .

এখানে একজন মানুষ বাইকটিকে রিপেয়ার করছে.